সুতরাং এটা একটা, মানে কি বলবো? breakthrough বলা যেতে পারে। যে ছাত্র জীবনে যখনি আমরা শিক্ষা নিতে যাচ্ছি বা actually আমরা college এ যাচ্ছি কিসের জন্যে? শিক্ষা নেওয়ার জন্য। কিন্তু শিক্ষা নিতে নিতে আমরা রাজনীতিতে জড়িয়ে পড়ছি। হম আর এটা তো মানে একটা compulsory ব্যাপার হয়ে গেছে যে, একটা উম college এর কিংবা এতে একটা উম student union বা একটা ছাত্র সংসদের মধ্যে এ করা যারা, এই এরমধ্যে তো অনেকেই মানে এরকম থাকে বিশেষ করে কোনো মানে ছেলেমেয়েরা যা আমি উভয়কেই বলবো।

Interest দেখায়। যারা শিক্ষা থেকে একটু সরে গিয়ে এই জিনিসগুলোর মধ্যে interest দেখিয়ে, এরমধ্যে আগ্রহ দেখিয়ে মানে এরমধ্যে যুক্ত হয়ে পরে। এগুলো বলতে গেলে শিক্ষার একপ্রকার মানে অবনতিরই একটা বলা যায়। একদম একদম শিক্ষার অবনতি তো এটাকে বলা যেতেই পারে। কারণশিক্ষা ব্যবস্থার এটা ত্রুটি ঠিক বলা যাবে না কারণ political science একটা আহ শিক্ষা মাধ্যম। কিন্তু আমরা যে time এতে রাজনীতিতে জড়িয়ে পড়ছি, সেই time তা কিন্তু মানে আমাদের political যেটা knowledge সেটা কিন্তু সম্পূর্ণ নয়। বা আমাদের experience কিন্তু একদমই নেই। সুতরাং আহ

কিন্তু ultimately আমরা শিক্ষা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি কোথাও না কোথাও। তাইনা? হম হম হম আর তুমি দেখবে একটাজিনিস যে ধরো আমরা যেইভাবে তুমি বললে যে, রাজনীতিটাও একটা যেমন political science বলতে পারো বা রাজনীতি বিদ্যা একটা শিক্ষার মধ্যেই পরে। কিন্তু আহ অনেকেই কি বলতো? এইটার প্রতি interest এই জন্য দেখায় না যে সেটা শিক্ষাগত ভাবে লাভ করবে। কিংবা এটা একটা কি বলতো? college এর একটা মানে union এ থাকবো একটা power এ থাকবো। একটা মানে উম নিজের একটা weight থাকবে আমার। এইসবের জন্যেই অনেকে জড়িয়ে পরে। একদম একদম। actually আহ এখানটা এখানটাতে আমরা একটু মানে interact করতে চাই, এইভাবে যে আমরা শিক্ষা তো বলি, তো শিক্ষা আর শেখা education and learning Education বা যেটাকে আমরা বলি যে আহ জ্ঞানের জ্ঞানের সঞ্চার। আর শিক্ষা মানে হচ্ছে, যেটাকে বলে হচ্ছে মানে knowledge এর Practical রূপ বা এবারে যে knowledge এর বহিঃপ্রকাশ। জ্ঞানের বহিঃপ্রকাশ হচ্ছে শিক্ষা। তো দুটোর মধ্যে কিন্তু এরফলে একটা huge difference তৈরী হয়ে যাচ্ছে। তুমি খেয়াল করে দেখবে যে, যারা তারা যেগুলো মুখে বলে সেগুলো কিন্তু তারা মেনে চলে না। খেয়াল করেছো কি? হ্যাঁ হ্যাঁ আমি এটা তোমার সাথে একদমই একমত। যে মানে তারা যেগুলো বলে সেগুলো একদমই মানে just ওগুলো মানে ওদের কাছে বলার মতনই হয়ে দাঁড়ায় যে, একটা বিরাট বলার কথা বলে দিলাম। সেটা নিজের ওপর তারা এগুলো apply করে না অন্যের উপরও ওগুলো এ হয় use হয়। একদম তো এক্ষেত্রে কারণ একটাই যে, শিক্ষার অপূ অপূর্ন্যতা। তাদের শিক্ষা সম্পূর্ণ হয় না এমন একটা অবস্থা তে তারা কিন্তু যুক্ত হয়ে পরে। এবং পরবর্তী কালে তারা ভাবে যে মানে কি আহ এখন বলে দিচ্ছি পরে আমরা সেটাকে apply করে নেবো। কিন্তু ultimately সেটা করে উঠতে তারা পারে না। যার ফলে বিভিন্ন ধরণের problem কিন্তু হতে থাকে। এবং তাদের আসতে আসতে

দিকও বলা যেতে পারে। যেটা কিন্তু এখনও পর্যন্ত কোনোরকম ভাবে সংশোধন হয়নি। হম আর politics এ এইগুলো সংশোধন করা তোমার আমার পক্ষে তো আর সম্ভব নয়।

উম আমাদের life এর একটা part বলতে পারো। politics এ হয়তো এখন কিছুই নেই, সবকিছুতে politics এখন।

শিক্ষায় কেন সবকিছুতে আমাদের দৈনন্দিন জীবনে বেঁচে থাকতে গেলে মানে সবকিছুর মধ্যে politics জড়িয়ে রয়েছে। কোনোকিছু থেকেই যেগুলোকে বাদ দেওয়া যাবে না মানে তুমি আমি তো পারবো না। আচ্ছা আমি এখান এখানে তোমাকে একটা জিনিস তোমার থেকে জানতে চাই, সেটা হচ্ছে যে, আমরা আহ একটা জিনিস দেখেছি যে, education আর experience দুটো অনেকটা কাছাকাছি। আমরা দেখতে পাই যে, কোথাও না কোথাও দুটোর মধ্যে একটা পার্থক্য রয়েছে। যেমন ধরো আহ একজন experience লোক সে যদি আহ educated নাও হয় তাহলেও কিন্তু সেটা কাজটা করে ফেলতে পারে।

আমি বলতে চাইছিলাম যে, এটা এটার একটাই নমুনা দেখো না। আমার আমাদের যে বাড়িতে ধরো দাদু দিদা রা কিংবা যারা বয়স্করা আছে তারা হয়তো অতটা উচ্চশিক্ষিত হয় না কিন্ত তাদের জীবনে আমাদের থেকে তারা জীবনটাকে অনেকটাই বেশি দেখেছে। উম মানে উম কাটিয়ে এসেছে জীবন যে অনেকটা সময়। Experience আছে। তাদের মধ্যে এরকম এরকম experience আছে যেগুলো আমার তোমার পক্ষে মানে আহ হয়তো আমরা experience করে উঠ উঠিনি বা সেইভাবে উঠতে পারবোও না। আমি এইটা নিয়ে বলতে পারি। তো মানে এইটাই যে মানে নিশ্চই experience টা matter করে। আচ্ছা এরকম কি ঘটনা আছে তোমার life এ? যেখানে তুমি মানে তাদের থেকে অনেককিছু শিখেছো? হ্যাঁ আমার আছে। আহ মানে আমি তোমার সাথে share করবো এটা। in fact সবার সাথে এটা share করছি। আহ আমার একটা আমাদের পাড়াতেই একটা উম দাদু ছিল মানে উনি আহ কাজ করতেন উনি চুল দাঁড়ি কাটতেন। ঠিকাছে? যে নাপিত হয় না? তো উনি মানে বলতে গেলে না উনি eight eight অব্ধি পড়েছিলেন। আমাকে বলেছিলেন যে, আমি eight অব্ধি পড়েছি। দিয়ে আমাকে কি করতো বলতো? মানে আমরা সবসময় খেলাধুলোর মধ্যে, হয়তো খেলতে যেতাম মানে খেলার মধ্যেও না আমাদের একটা অঙ্ক দিয়ে দেওয়া। কিংবা বলা যে, তোমার কাছে যদি তিন টাকা থাকে, তুমি সেটা দশজনকে ভাগ করে দেবে। তিন কে দশ টা ভাগে কিভাবে ভাগ করবে? কিংবা এরকম করে আমি মানে না এরকম হতো যে, আমি ভয় পেতাম জিনিসটাকে। যে আমার ক্ষেত্রে এই answer গুলো যদি tough হয়। যদি আমি না পার, then আমি খেলতেই যাবো না আজকে। মানে দাদু ওখানে আমাকে দেখবে, দাদু আমাকে উল্টো পাল্টা question করবে যে আমি পারবো না। আমাকে সহজ সহজ বলে না যে, পাঁচটা দিলে দশটায় ভাগ তাহলে আমি বলে দেব দুটো দুটো করে। কিংবা এরকম সহজ সহজ গুলো কেন ধরে না? তিনটে কে দশটা কেন? কিংবা উম চারটে কে কেন দশটা মানে এরকম আমি মানে এ করতাম। পরে যখন বুঝলাম যে জিনিসগুলো সত্যি। আমাকে যখন আমি এইগুলো থেকে পালাতাম ঠিকই কিন্তু যতটা আমি Time কাটিয়েছি কিংবা নিজের নিজের মতো নিজের মতো জিনিসগুলোকে আহ মানে দাদু যেরকম ভাবে শিখিয়েছিলো সেরকম ভাবে আসলে সহজ হয়ে যেত জিনিসগুলো।

একদম একদম না শিক্ষা তো এটাই। জীবনে চলার পথে চারিদিক থেকে নেওয়া জ্ঞান, অভিজ্ঞতা সবকিছুর সংমিশ্রণ হলো শিক্ষা। যেটা কে আমরা বলছি education.

এক্ষেত্রে আমি একটা কথা তোমায় বলতে চাই, যে শিক্ষা জিনিসটা আমাদের মধ্যে কখন আসে? তুমি জানো কি? এটাতো তুমি ধরো মানে আমি তো আগেই বললাম যে শিক্ষা টা কখন আসে? শিক্ষা main কি বলতো? তুমি আগে তোমার নিজেই দেখবে একটা সময় নিজেরই জানার আগ্রহ

আমিও এই এই এই আমি ঠিক এই point টাই আনতে চাইছিলাম যে, আমার মধ্যে যখন খিদে তৈরী হবে, অর্থাৎ আমার মধ্যে যখন আগ্রহ তৈরী হবে, তখন কিন্তু আমি জ্ঞান উপার্জনের জন্য বা জ্ঞান অর্জনের জন্য

আমি কিন্তু জ্ঞান অর্জনের জন্য তখন eligible হবো, তার আগে কিন্তু নয়। আমি তোমাকে আগেই বলেছিলাম না? শিক্ষার কোনো বয়স হয় না। মানে তুমি যেকোনো বয়সে গিয়ে যেকোনো age এ গিয়েই তুমি শিক্ষা টা নিতে পারো। তোমার সেটা অজানা থাকে। জানার কোনো শেষ নেই আর শিক্ষারও কোনো বয়স নেই। হম আচ্ছা আমরা বিভিন্ন ভাষা দেখতে পাই। যে ভাষা শিক্ষা একটা অন্যতম শিক্ষা। তো বিভিন্ন ভায়ায় বিভিন্ন topic কে আমরা দেখতে পাই।

তো এক্ষেত্রে তোমার কি মতামত? যে ভাষাটা কি শিক্ষা দানের ক্ষেত্রে কোনো একটা বাঁধা?

একদমই নয় কারণ আমাদের শিক্ষাটা তো শুধু যেটা আমি যে ভাষাটায় comfortable কিংবা আমি যেটা জানি কিংবা আমি এইরকম যে হলেতো শিক্ষাটাকে আমি মানে কিছুটা হলেও মানে কিছুটা পৌঁছলো আমার কাছে শিক্ষাটা। কিন্তু কিছুটা তো আমি বঞ্চিত থেকে গেলাম না? তারপরে আমি তোমায় বলছি যে, আমাদের school এ আহ seven eight কিন্তু আমাদের বেলাতে seven eight থেকেই থাকতো সংস্কৃতটা। মানে সংস্কৃত ভাষা আমি বলতে চাই। কিন্তু তুমি যখন ওটার ব্যাপারে মানে আমি যখন দেখলাম না সংস্কৃত পারবো না খুব tough খুব শক্ত। যখন সেটা আমি জানলাম কিছুটা তারসাথে পরিচিত হলাম আমি। তখন আমি বুঝতে পারলাম না কিছুটা

আমি যতটা যতক্ষণ আমি তাড়াতাড়ি বুঝে নেবো সেটা জিনিসটা আমার কাছে সহজই মনে হবে। উম নিশ্চই দরকার ভাষা সেটা যে কোনো প্রকার হতে হবে হিন্দি হোক, সংস্কৃত হোক, ইংলিশ হোক যাই যে যেটা মনে যার মানে সবটাই জেনে রাখাটা আমাদের তো উচিত। একদম এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কাছে বিভিন্ন ধরণের tools এসে গেছে। যেগুলো কিন্তু আমরা ভাষা change করতে পারি। সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে ভাষা কিন্তু আমাদের কাছে কোনোরকম

যার যেরকম সুবিধা মনে হয় সে সেরকম সুবিধা সেরকম ভাষা টাকে use করতে পারে। আচ্ছা সর্বোপরি আমি তোমার থেকে একটা জিনিস জানতে চাইবো? সেটা হচ্ছে যে, আহ সর্বশিক্ষা যে অভিযান সবার শিক্ষা সবার উন্নতি

এটা খুবই মানে এটাতো সরকারের বল বলতে পারিস খুব একটা খুবই ভালো পদক্ষেপ যে, মানে এরকম তুমি আম আমি যে জায়গায় থাকি আমি, একটু গ্রাম side এ থাকি এখানে সবাইকেই কি হয় বলতো? mainly যেটা এখনো পর্যন্ত যেটা হয়ে আসছে যে ছেলেরা যেহেতু বাইরে গিয়ে চাকরি বাকরি করবে কিংবা কোনো একটা কাজ বাজ করবে তাদের শিক্ষার থাকা ভালো। মেয়েদের তো সেই উম দুদিন বাদে বিয়ে করে শশুর বাড়ি যেতে হবে তা বাড়ির কাজটা শিখুক। উম এই ক্ষেত্রে কি হয়? মানে এই জিনিসগুলো কাজ করে তো, এই যে সরকারের যে পদক্ষেপ সর্বশিক্ষা অভিযান বলতে পারো তুমি

কিংবা গরিবরা শিক্ষিত হবে না বড়োলোকেরা শিক্ষিত হবে একদমই না। সব্বাইকে শিক্ষার সাথে পরিচিত থাকা দরকার। একদম একদম তো এটা কে তুমি কি ভাবে দেখছো? যে মানে in future এটা কতটা সফল হবে? হম এখন তো ধরো তুমি আগের মানে আমি তোমায় যদি অতীতের কথা বলি, অতীতে যতটা শিক্ষার হার যতটা কম ছিল এখন সেই তুলনায় অনেকটা বাড়ছে। in future আরোও বাড়বে। আমিতো বলবো এটা অনেকটাই সফল হয়েছে আর ভবিষ্যতে আরও সফল এখনও কি এই ধরণের জিনিস আছে? যে মানে শিক্ষার ক্ষেত্রে বাঁধা বা মেয়েদের শিক্ষা

আচ্ছা হ্যাঁ সেটাই জানতে চাইছি যে, এই মুহূর্তে দাঁড়িয়ে এগুলোর পরিস্থিতিটা ঠিক কেমন? উম মানে যারা ধরো দিন আনা দিন খাওয়া মানে এইরকম মানুষ থাকে না? তাদের এই মানে তারা যে ধরো অনেকেরই অনেক রকমের স্বপ্ন থাকে যে ধরো সে দেখছে সে ডাক্তারি পড়বে। কিংবা সে কোনো একটা এ তে এ মানে future মানে তার future in future কি করবে সে সেটা নিয়ে এগোতে চায়। ধরো engineering পড়লো কিংবা যাইহোক আমি বলছি suppose সেই খরচটা না তারা accord করতে পারে না। তাই জন্য কি হয়? তাদের পিছিয়ে যেতে হয়। তারপরে তো আমি বলবো যে, উম mainly মেয়েদের ক্ষেত্রে আহ মানে আমি একজন মেয়ে হয়ে আমি নিজে বলছি কথাটা, যে পিছিয়ে যেতে হয়। ধরো উম মানে তার কোনো কারণে সে উম মানে continue করতে পারলো না, যেটা একটা ছেলের ক্ষেত্রে তারা এক মানে পুরো একশো percent চেষ্টাটা দেখায় একটা মেয়ের ক্ষেত্রে সেটা দেখায় না। মেয়েরা দেখায় নাকি না তাদের পরিবার থেকে দেখায় না? পরিবার থেকেই এটা হয়ে এসেছে না? আমাদের তো এটা মানে বংশপরম্পরায় বলতে গেলে চলে। যে ছেলেরা চাকরি করে সংসার চালাবে। ছেলেরা কাজ বাজ করে সংসার চালাবে। মেয়েরা তো বিয়ে করে অন্যের ঘরে চলে যাবে। কিছু এখন তো ধরো বিভিন্ন ধরণের সরকারি প্রকল্প এসে গেছে। কন্যাশ্রী আছে, সবুজ সাথী এই রূপশ্রী আছে ঠিকাছে? তো শিক্ষাশ্রী আছে সরকারি প্রকল্প থেকে টাকা দিচ্ছে। plus হচ্ছে যে দেখা গেলো যে মানে মায়েদের ক্ষেত্রে অধিকারও আছে যে তারা না চাইলে বিয়ে করবে না। তারপরেও তাদেরকে যখন বাড়ি থেকে বলছে তারা কেন মেনে নিচ্ছে? বিয়ে করছে, তারা কি তাহলে সত্যি কি শিক্ষা চায়? নাকি না শুধুমাত্র একটা সামনে এরকম মূর্তি তৈরী করে রাখছে বা ভাব তৈরী করে রাখছে যে, আমরা শিক্ষা নিতে চাইছি কিন্তু শিক্ষা নিতে পারছি না।

ধরো টাকাপয়সার জন্য যারা পিছিয়ে যেত। তো তারা একটা ধরো আঠেরো বছর পরে আমরা মানে যে, কন্যাশ্রীর টাকাটা যে একবারে পাওয়া যায়, সেটার জন্য তারা college এ মানে যে line এ সে পড়াশোনা করতে চায় সেখানে যেতে পারছে, এটা খুব অনেকটাই help হয়েছে। কিন্তু তাবলে পুরোপুরি সাফল্য এখনো মেলেনি।

এখনো অনেকেই এইসব নিয়ে মানে পিছিয়েই যায়।

পারছে না বাড়ির support কিংবা হয়তো পুরোপুরি family র support টা পায় না। কিংবা financially problem হয় অনেকটাই। আচ্ছা এইক্ষেত্রে তুমি সরকারের কাছে কি মানে আবেদন করতে চাও? বা কাছে আবেদন বলবো না, আমি সবাইকার ক্ষেত্রেই বলবো যে, একটু নিজেদের চিন্তাভাবনা গুলো পাল্টাক। আহ সরকার যে উদ্যোগ গুলো নিয়েছে সেইগুলো যেন মানে ভবিষ্যতে আরোও মানে মানে এইগুলো থাকে যাতে

উচ্চশিক্ষায় শিক্ষিত হলে তারা বাইরে মানে এই হয়ে যাবে কিংবা তাদেরকে মানে আরও শিক্ষায় শিক্ষিত করলে তারা হাত থেকে বেরিয়ে যাবে। এই জিনিসগুলো ভাবাটা বন্ধ করুক কিংবা একটা মেয়েকে বিয়ে দিয়ে দিলে তার future ওখানেই। বিয়ে করে একটা সংসার করা। এই জিনিসগুলো একদমই না করুক। কিংবা বিয়ে হয়ে যাওয়া মানেই তার শিক্ষা শেষ হয়ে যাওয়া। এইগুলো তো একদমই এ নয় এগুলো তার শিক্ষার কোনো শেষ কোনোদিনই হয় না। আচ্ছা আমরা একটা জিনিস দেখতে পাই যে, শিক্ষা ক্ষেত্রে যখন কেউ এগোতে যাই বা যেকোনো ক্ষেত্রেই যখন কেউ এগোতে যাই তো তাদের কে পিছুটান তো তাদের থাকেই। তো শিক্ষাক্ষেত্রে মেয়েদেরও তো পিছুটান থাকবেই। তো এই ক্ষেত্রে মেয়েরা কেন পদক্ষেপ নিচ্ছে না বা মেয়েরা কতটা পদক্ষেপ নিচ্ছে? সে বিষয়ে তুমি কি দেখছো তোমার চারপাশে? উম নিচ্ছে হয়তো কিন্তু মানে success টা পাচ্ছেনা না। মানে নিয়েও কোনো লাভ হচ্ছে না কারণ obviously একটা মেয়েকে সবসময় কারোর না কারোর উপর depend তো থাকতেই হয়। আমি বলবো এখন এখন আমি মানে আমার নিজস্য ইয়ে থেকে মতামত থেকে বলবো কাউকে কারোর উপর যেন depend না হয় সে। নিজের চিন্তাভাবনা নিজের যেটা ইচ্ছে সেটা যেন করে। আচ্ছা আচ্ছা

হয় আমি suppose বলছি তোমার ধরো কোনো একটা মেয়ে। তো যদি হয় in future তো তুমি তাকে কিভাবে আহ পরিচর্যা করবে? আমি তাকে ছোটো থেকেই শেখাবো সে তার যেটা যেন মনে হয় সে যেন সেটাই করে। শুধুমাত্র মানে তার আমি চাই কিংবা সে মানে আরও চার পাঁচটা লোক কিংবা আমার বাড়ির চারপাঁচটা উম লোকের যেটা চায় সেটা যেন সে না করুক। তার যেটা মনে হয় সে সেটাই যদি সে মনে হয় সে পড়াশোনাটা তার মতো করে নিজের মতো করে continue করবে করুক। obviously আমি আমার নিজের যথাসাদ্ধ চেষ্টা করবো সে যেন

খুব সুন্দর আচ্ছা দেখতে দেখতে আমরা কিন্তু অন্তিম পর্বে চলে এলাম একদম। একদম মানে অন্তিম পর্যায়ে চলে এলাম এবং খুব সুন্দর কাটলো আজকের সন্ধ্যাটা। আজকে আমাদের শিক্ষা বিষয়ে আলোচনাটা

সত্যি অপরূপা খুব সুন্দর খুব ভালো লাগলো এবং অনেক পুরোনো জিনিস আমাদের কিন্তু তরোতাজা হয়ে গেলো এবং সঙ্গে নতুন জিনিস উঠে এলো। যেগুলো তোমার কাছ থেকে আমি শিখলাম আজকে।

আর আমরা এখানে জানতেই এসেছি আমাদের খিদে আছে আমরা আজীবন জানার জন্য চেষ্টা করবো।

আমারও তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো। হম চলো

তোমাকে ধন্যবাদ।